না বাঁধাকপি তুলে দেবো বলতে মানে ধরে এখন যদি বাঁধাকপি লাগাইতো ধর তো আমার যেই session তা আসছে গরমকালে তো বাঁধাকপি টা হবে না তার জন্য ভাবছিলাম যে এখনো বাঁধাকপি টা লাগাবো না মানে লাগালে ধর মানে আমাকে আরো লাগানোর মানে প্রয়োজন মানে হতো তো এখন যদি লাগাই এইটা ধর ঠান্ডা আবার ঠান্ডার সময় পার হয়ে যাচ্ছে এবং গরম আসছে গরমে ধর অত তো বাঁধাকপির ফলন দিবে না বুঝলি হুম তাও ঠিক আমি ধর অনেক আগে লাগিয়েছিলাম আর অনেক বেশি বড় জায়গাতে লাগিয়েছিলাম সে তু আর এইতো আর কি বেশি দিন না আর ধর এক সপ্তাহ তারপর আমি তুলে দেবো হে হ্যাঁ তো এখন মানে market এ বাঁধাকপির দাম কত করে যাচ্ছে দেখ আমার যা আমি ধর বাধাকপি সাইজটা একটু বড় তো তা আমার per pice চল্লিশ করে বিক্রি হয়েছে এবার ধর আ এবার বাজারে বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ করে আমি আমার কাছ থেকে কিনলে আমি বিক্রি করছি পঁয়ত্রিশ চল্লিশ এ ঠিক আছে এবার এক একটা বাঁধাকপি এক কিলোর কাছাকাছি চলে যাচ্ছি এক কিলো পার হয়ে যাচ্ছে ঠিক আছে সেই অনুযায়ী ধর কি বলবো মানে যারা কিনছে তাদের মনে আ হচ্ছে না আর তারা বেশিরভাগই ধর সবাই আমার চেনাজানা যেহেতু আমার কাছে কিনছে সবকিছু হুম তো সব মিলিয়ে ঠিক থাকি চলছে আর ধর আ আমাদের ধর প্রচুর চাষ হয়েছে তো হুম তো যেহেতু একটা ভালো prefect আসবে আর এ বছর ধর session টাও ভালো গেছে হ্যাঁ সেটুকু বাঁধাকপি গুলো ভালো হয়েছে দেখতে ভালো হয়েছে হ্যাঁ এটাই এবার ধর তোর ভালোই ধর তাহলে বেশ ভালোই সবজি ফোলিয়েছিস তো ভালো তাহলে দামটাও পাচ্ছি মানে বেশ বাঁধাকপি গুলো কতদিন আগে লাগিয়েছিলি সেটা বলতে পারবি আমি ওই তোর কখন হবে november বা december হবে হ্যাঁ তো মোটামুটি বেশ আগেই লাগিয়ে ছিলিস তবে হ্যাঁ তবে এই এ মাসে তো প্রায়ই তোর তাও তোর পুরো বিক্রি হয়ে যাবে আশা করি প্রায় বিক্রি হয়ে গেছে আর ধর সাইট percent বিক্রি হয়ে গেছে আর ফরটি percent আছে তো ওই ফোরটি percent মানে ধর বিক্রি হয়ে যাবে তো মানে কি বলবো এই দিক থেকে সব clear হয়ে যাবে তখন দেখব যে গরমে ঠিকই সিজনে যেমন বলছিস টমেটো হুম তো তেমনি অন্য কিছু জিনিস লাগাবো আর তো ধর তার পাশাপাশি তো ধর ওই আর ধর farming গুলো আমার আছে তো এদিকে ও চলছে হুম সেই দিক থেকে আমার অভাব হচ্ছে না কোন কিছুতে কারণ ধর সবকিছুর যেহেতু আছে হুম

হ্যাঁ তাও বেশ ভালো আর এখন মানে আমি যেহেতু লাগাইনি তার জন্য ধর তোকে বলছিলাম মোটামুটি তবে বেগুনের চাষ এখন করি তো আমার তাহলে ফলনটা ভালোই আসবে। আর ধর এখন তো কেউ লাগায়নি যদি আমি এখনই যদি এবার জমিতে চাষ করি তো ধর আমার তখন আমার আর টুকু বেশি লাভও পাব আর যখন বিক্রি করতে যাবো ধর যেহেতু কেউ এখন লাগায়নি তার জন্য হুম হুম না না ঠিক এখন লাগিয়ে দে তাহলে কি বলতো তুই যে যখন মানে সেল করতে যাবি জিনিসটা তখন তো কিন্তু market ভ্যালু প্রচুর থাকবে কারণ নতুন নতুন জিনিস যেহেতু তুই ও আর যেহেতু তোর জিনিসটা যখন others সেটা যখন বিক্রি করবি সেগুলো ছোট ছোট বা দেখতে ভালো হবে না সবুজ সবুজ হবে কাঁচা কাঁচা আর তোর টা দেখবি লাল লাল ওটা হবে তো সব দিক থেকে ভালো হবে হুম চেষ্টা কর হ্যাঁ ওটাই আমি ভাবছিলাম যে তাহলে এখন ধর সবজি চাষ করলাম তাহলে বেশ profit টা আমি বেশ ভালোই পাবো তার জন্য ভাবছিলাম যে নিয়ে এসেছি মানে হাত থেকে গিয়েছিলাম নটকোনা দোকান থেকে নিয়ে এসেছি

তো এখন লাগাবো ভাবছি তা তুই যদি মানে লাগাতে চাস তেমন আমাদের দিকে মানে টমেটো চারা তো খুব কমই দিচ্ছে এখন তখন যদি একটুকু মানে এখন যদি পার হয়ে যায় এই সিজিনটা তোর টমেটো চারাটা বাঁধতে একটু বেশি দেরি লাগে তবে তুই যদি চাস তো মানে আমার কাছ থেকে নিয়ে নিতে পারিস হুম চিন্তা নাই তাহলে আ তাহলে তো আমার খুবই ভালো হয় যদি তোর কাছে পেয়ে যাই আমি জিনিসটা তাহলে আমি আর খুঁজতে যাব না বা অন্য কারো কাছে বেশি দাম দিয়ে কিনবো না ঠিক আছে তো তাহলে এক কাজ করছি আমি আমার

খেয়াল থাকতে হবে যাতে সব দিকে দুদিকে বজায় থাকে ঠিক আছে যাতে আমার প্রফিটটাও আছে আর যাতে চাষটাও ভালো হয় তো সে অনুযায়ী দেখব যে কতটুকু জায়গা লাগবে তাহলে সে অনুযায়ী তোর কাছে গিয়ে আমি ওই ততোটাই মানে মাল তুলে নিয়ে চলে আসবো আর তোকে half payment করে রেখে দেবো ঠিক আছে half payment করে রাখতে হবে তো তোর তাই না হ্যাঁ হ্যাঁ half payment তো রাখলেই হবে যখন তোর মোটামুটি যখন দেখবি half payment করে দিবি তখন তো time চলে আসবে তখন তুই দেখবি না এখন আমার পয়সাটা দিয়ে দিলে ভালই হয় তখন তুই দিয়ে চলে যাবিস কোনো ব্যাপার নাই ঠিক আছে তো এখন মানে তো তাহলে বলছি তোকে ধর এখন ধর exterior আমার যদি বেশি চারা বেঁচে যায় তো ধর এবার না তুই যদি নেব বলিস তো তোকেই দিয়ে দিব

হুম হুম না না নষ্ট হবে না আমি তো বলছি নেবো তোর কাছে তো তুই এক কাজ করিস ঠিক আছে যা সেল হবে হবে আর বাকি তা কিন্তু তুই রেখে দিস ঠিক আছে কারন আমি তোকে আজ কে বা কালকের মধ্যে পরিমাণটা জানিয়ে দেবো যে এত পরিমাণের নতুন জিনিসটা লাগবে ঠিক আছে তো সেই অনুযায়ী তুই রেখে দিবি তাহলে কি বলতে অসুবিধা হবে না হ্যাঁ তাহলে আমার ধর যতটা এরিয়া থাকবে ততটাই এরিয়াতে লাগিয়ে দেবো আমি আর যদি আমার কিছু বাঁচে বাঁচবে না কারণ ধর এরিয়াটা আমার প্রচুর বড় যেহেতু অসুবিধা হবেনা তো সব দিক থেকেই মানে কি বলবো কাজটা যদি ভালো হয়ে যায় তাহলে আরো ভালো হ্যাঁ আর তোর তোর কাছ থেকে নেব যেহেতু সেহেতু ভরসাযোগ্য পাব না বীজ ভালো পাবো আর বীজ ভালো হলে ধর জিনিসটা ভালো হবে তাই না

দেখতেও ভালো লাগবে মানে তোর যে এখনকার যে যে টমেটো তো এসেছে না এত তো দেশি টমেটো বুঝলি মানে ফলনটা বেশ ভালই আসবে এদিকে হ্যাঁ কি বললি, দেশি টমেটো নাকি হ্যাঁ দেশি মানে দেশি বলতে দুরকম টমেটো হয় ঠিক আছে একটা বিদেশ মানে তোর ধরে একটা মানে হাই বিট টমেটো থাকে আর একটা দেশে থাকে তো হাই বিট টা না আমার দেশী টমেটো দেশী টমেটোর দামটা একটু বেশি হুম কারণ দেখ কি বলতো দেশি জিনিসের দাম always বেশি থাকবে কারণ হাইবিটে ধর অনেক কিছু দেওয়া থাকে ইনজেকশন পুশ করা থাকে বা ধর কি বলব হয়তো দেখতে একটু মোটা হয় বা বর্ণ হয় বাট সেরকম সাদ পাওয়া যায় না আর

তো মানে তুই তাহলে লাগাবি মানে তুই আমার কাছে মোটামুটি তোর দর দশ থেকে পনেরো কাঠার মত ধর হয়ে যাবে মানে যতটা বিছন আছে আমার আর যে

হুম তাহলে বাকিটা তুই আমাকে parcel করে দিস ঠিক আছে আমি একদিন গিয়ে তোর কাছ থেকে বাকিটা নিয়ে চলে আসব তোর যেটুকু লাগবে আমার সেটুকু লাগবে বাকিটা আবার তোকে ফেরত দিয়ে দেবো তুই আ বিক্রি করে দিবি সেল করে দিবি তাহলে ধর আমার লাগানো হবে তোরও হবে plus ধর sale ও করা হবে সেটা তো লস ও হবে না, ঠিক আছে আর আমার payment আমি তোকে বললাম যে যতটা পরিমাণ লাগবে ততটা দেখে নেব নিয়ে কথা হবে তুই আমাকে হিসাব করে দিবি সে অনুযায়ী তোকে আমি একটা amount একটা মানে ধর sixty present amount দিয়ে চলে আসবো আবার ধর কিছু মাস পর যখন ধর টমেটোটা একটু ই হবে growth হবে বাঁধর ওই যে বাঁধাকপিটা আমি বিক্রি করব বলছি বাঁধাকপি টা যখন বিক্রি করব তখন তোকে সেই forty percent টা দিয়ে চলে আসব হ্যাঁ হ্যাঁ এটা করলে খুব ভালোই হবে ঠিকই বলেছিস তাহলে আমি মানে বীজ কটা লাগিয়ে সে কটা তোর কি করে নেব তারপর যেগুলো মানে থাকবে থাকবে তখন তুই ধর time পাবি time মতো এসে আমার কাছ থেকে নিয়ে চলে যাবি নিয়ে চলে যাবে কি ধর আমি তাহলে এদিকে সব ঠিকঠাক করে রাখবো মানে তো তার তুলে তুলে তোর parcel করে রেখে দেবো তারপর তুই তুই সময় মত করে একদিন এসে নিয়ে চলে যাবে হুম হুম হুম একদম একদম চিন্তা নেই হ্যাঁ ঠিক আছে তুই রেখে তুই আমাকে একবার phone করে দিস যে ভাই আমি তোর জন্য রেখে দিয়েছি তা তুই এসে নিয়ে যা, ঠিক আছে তোর কোন চিন্তা হবে না আমি আশা করে ঠিক timing বাইক নিয়ে বা কাউকে নিয়ে গিয়ে আমি আমি জিনিসটা নিয়ে চলে আসব ঠিক আছে আর কি বলছিলাম হুম তইয়া পোল্টির কোন খাবারের ব্যবস্থা করে দিতে পারবি কারণ ধর আমার তো একটা পোল্ট্রির farm আছে তো এবার ওখানে খাবারের প্রচন্ড অসুবিধা হচ্ছে ঠিক আছে কারণ ধর ওদের খাবারগুলো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক তো এবার না পাওয়া গেলে তো বুঝতেই পাচ্ছিস ওদের কত অসুবিধা হবে তো সেই অনুযায়ী তার জন্য তোকে বললাম যে তোরা এত গ্রামের দিকে থাকিস সেহতু আর ওইদিকে একটু মানে পোল্ট্রির farm টা বেশি থাকবে তো ওরা ওদেরও ধর খাবার দাবার ব্যবস্থা আছে তো ওরা জানবে তোদের কাছে জেনে একটু আমাকে জানাবি হুম পোল্ট্রি farmer খাবার তো যাই মানে আমাদের পাশের গ্রাম থেকে যেখানে গোডাউন আছে ওইখান থেকেই ধর নিয়ে যায় তো তোর মানে গোডাউন কি লাগে তোর মানে তাহলে এই দিক থেকে আমি যাব একদিন সময়মতো সময় করে নিয়ে তাহলে বলে দেব মানে তোর তাও বস্থার মত লাগবে এটা যদি আমাকে আন্দাজ করে বলতিস তাহলে আমি তাহলে গোডাউনে যাই ওখানে গিয়ে মানে তোকে বলিতাম যে এত বস্তা আমার খাবার লাগবে তো কত কি পড়বে সেটা আমি জিজ্ঞাসা করে নিতাম হুম আমার তোর ওই মোটামুটি এক পাস আ পঁয়ত্রিশ বস্তা ঠিক আছে পঁয়ত্রিশ বস্তা খাবার লাগবে যত ধর মানে কোন কিছুতে অসুবিধা না হয় ঠিক আছে উম মানে ধর বারবার যাতে আর না আনতে হয় বা বারবার যদিবা খাবারটা নষ্ট হবে না যেহেতু তার সব দিক থেকেই ঠিক থাকবে আর মুরগি গুলা ধর যতটা পরিমাণে বেশি খেতে পাবে যত তাড়াতাড়ি বড় হবে হুম যেহেতু আমি আমার মুরগি দিকে প্রচুর খাওয়াই ঠিক আছে তো একটু তুই যাকে বলবি তাকে একটু বলবি যে ভেবেচিন্তে দামটা নিতে তাহলে বলবি যে আমি তাহলে ওর কাছ থেকে প্রত্যেকবার মাল নেব ঠিক আছে আর ওকে জিজ্ঞেস করে নিবি মুরগির সাথে সাথে ছাগল হ্যাঁ ছাগল টাগল এদের ও এদেরও মানে ই নাই কিনা কি বলে আ খাবার খাবার পাওয়া যায় কিনা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওটাই ওটাই বললে বেশ ভালই হয় তো পঁয়ত্রিশ বস্তা যদি আমি একবারে নি ই অত গুলো মানে অত অতটা মানে এক এক বস্তা এমনিতে তো তোর মানে দামটা ওকে কমাতেই হবে কারণ দেখ মানে এতগুলো আমি মাল নেবো একসাথে যখন তখন তো দামটা একটু কম করতে তো বলবই কম সমি বলবে তো ঠিক আছে তুই যখন বলছিস তখন তাহলে আমি ওকে বলে দেব তবে গাড়িতে করে নিয়ে তাহলে তোর পোল্ট্রি farm যেখানে ঠিকানাটা যেখানে তুই করেছিস সেখানকার ঠিকানাটা মানে দিয়ে দিবি তাহলে বেশ ভালই হতো তাহলে একবারে তোর ধর ওইদিকে মালটা নিয়ে গিয়ে এখন তোর যেই হোক তো গাড়িতে করে মালটা নিয়ে গিয়ে ওখানে তখন তোর কাছে দিয়ে চলে আসত হুম হুম আমি যখন তোকে তুই যখন যাবি ওর কাছে ওর কাছে গিয়ে আমাকে একটা phone করিস ঠিক আছে আমি তোকে বলে দেবো সব কিছু ঠিক আছে সেই অনুযায়ী তুই যাবি গিয়ে তারপর ওকে বলে দিবি ঠিক আছে আর আগে তো দেখে দাম কত বলছে কারণ ধর আর একটা পোল্ট্রি farm আছে আমার ওখানে তো ও আমাকে বলেছে হুম সে অনুযায়ী দেখব যদি যার দামটা কম পড়বে তার কাছে মালটা নেওয়া হবে তাই না

হ্যাঁ সেটা তো অবশ্যই কিন্তু আমার যত সম্ভব মানে আমাদের এই গ্রামের দিকে বেশি কমই নাই তোর যেহেতু এইতলা পোল্ট্রি farm টা একটু বেশি মানে আমাদের গ্রামে ই এমনিতে পোল্টির farm টা মানে মানে কি বলতো আমাদের গ্রামের তো সাতখানা পোল্ট্রি farm আছে ঠিক আছে, সাতটা তোর সাতটা যদি আমাদের গ্রামেই থাকে আর ওই যে গ্রাম থেকে মানে গোডাউন টা আছে ওই গ্রামে আছে পাঁচ ছয়টার মত পোল্ট্রি farm আছে তোর মোটামুটি নিলে ধর দামটা একটু বেশ normal ই চলে মানে ধর গোডাউন দু-তিন খানার মতো আছে। বুঝলি হুম হুম হুম আর কি বলতো আমার ধর শুধু তো পোল্টি নেই দেশি মালও আছে। তো ওটাও জিজ্ঞেস করতে হবে যে এগুলো দেশি দিকে খাওয়ানো যাবে কিনা ঠিক আছে কারণ দেশি রাও তো ধর খেতে হবে হ্যাঁ ওটা তো অবশ্যই এবার দেখ দেশি যদি না খাওয়ানো যায় তাহলে তো তোকে আবার ফলে অন্য মাল নিয়ে আসতে হবে ধর মানে এই মালটা যদি খাওয়ানো না যায় তো হ্যাঁ দেখ ওটা কিস করে নেব না ওদিকে যে এটা খাওয়ানো যাবে বা কি যাবেনা বা হ্যাঁ তাও মানে যদি বলে যে না পোল্টির জিনিস দেশীকে খাওয়ানো যাবে না তখন তাহলে অত বস্তা নিয়ে আমার লাভ নেই তখন তাহলে একটু কমবে ব্যাপারটা ঠিক আছে, কারণ ধর পোল্ট্রি frame তোর ধর দুটো আছে আর দেশি কটা একটা তো দেশি এর জন্য তো ধর কিছু খাবার তো লাগবে পোল্টির দুটোর জন্য তো আমি পঁয়ত্রিশ বস্তা স্টক করে রেখে লাভ নেই আমার ঠিক আছে তাই জন্য আমি ধর যদি দেশী হত তাহলে পঁয়ত্রিশ বস্তা নিয়ে লাভ ছিল তাহলে ওই তিন-চার মাসের খাবারটা একসঙ্গে রেখে দিতাম হুম but যেহেতু অতটা দরকার নাই যেহেতু একবার তুই একবার ওখানে গিয়ে কথা বলে

হুম যে কত কি দাম বা কত কি rate এ চলছে হ্যাঁ এখনকার বাড়িতে তো হ্যাঁ অবশ্যই সেটা তো জিজ্ঞাসা করবোই ঠিক আছে তো মানে আর জে বাগানটা তুই বলছিলি বাগান টা করব সেই বাগানটা মানে তোদের গ্রামে করবি না পাশের গ্রামে জায়গা নিয়েছিস না আমি তো ধর গ্রাম এ থাকি না আমি তো শহরে থাকি তো আমি পাশে একটা মানে আমাদের একটা পাশে আ মানে আমাদের যে শহরটা আছে সেখান থেকে তিন চার কিলোমিটার দূরে একটা গ্রাম আছে ঠিক আছে ওই গ্রামে একটা বড় জায়গা কিনেছি, তো ওই গ্রামে একটা মানে কি বলবো একটা লোক রেখেছি frame ঠিক আছে যে ও যাতে দেখে ব্যাপারটা তো আ সেজন্য ও দেখে ও থাকে তো আরও সবজির ব্যাপারে অনেক কিছু জানে কি কি লাগে কোন time এ তো সেই দিক থেকে তার বিশ্বস্ত লোক যেহেতু সেহেতু আমি ওকে ভরসা করে চলে আসি

but দেখো যেগুলো ওর আগে যখন থেকে বিক্রি করে জিনিস তো আমাকে মানে আমি তো ধর ও যদি বিক্রি করবে আমি তো জানতে পারবো না হুম আর দরকার থাকবেনা তো আমি ওকে বলি

চিন্তা নেই যা টাকা লাগবে মানে আমি শুধু টাকাটাই দিই ঠিক আছে তাছাড়া ওখানে আমার কোন অধিকার নেই আর ওই সব কিছু করে ওই গাছ ফাজ দেখে বা রাখে সবকিছু হ্যাঁ তো বেশ ভালই যখন তোর গ্রাম থেকে যখন দূরে বলছিস তখন তোর অটোটা যাওয়া আসাটাও ধর বহুতই পড়ে যাচ্ছে তোর এদিকে ধর যেহেতু তোর আরো পোল্ট্রি frame বলছিস এও আছে বলছিস তো ওখানে যখন ও সে তখন পুরোটা সামলিয়ে নিচ্ছে তখন তো তোর তো ভালোই মানে তোর ওই দিকে যাওয়াটাও অতটা অত তো তোর ইয়ে হচ্ছে না তো আমি কি বলছিলাম মানে তোর যে বাগানটা ধর কিসের বাগান মানে তোর আমের কিংবা কিছু বাগান তো না আবা চাষ করেছিস অন্য কিছু না আম বাগান না কারন আম লাগাতে পারিনি আমের তো একটা session থাকে সে অনুযায়ী আম লাগাতে হয় সেহেতু আমি ধর কি বলবো? ওই ওই আম বাগানটা আছে আলাদা জায়গায় ঠিক আছে ওখানেই আছে গ্রামেই আছে। বাট আলাদা জায়গায় আছে যেখানে আম বাগানে চেয়ে যেখানে আম হুম কলা আর তোর কি কি আছে যে পেয়ারা আছে ঠিক আছে আর ওই ঠিক আছে

সেগুলো তো তোর শুধু সবজি মানে সব ধরনের সবজি আছে যেমন ধর আ আ আলোটা চাষ করি না কারণ ওটা যেহেতু available market সেহেতু হ্যাঁ তো

তো ঠিক আছে হ্যালো কোই গো গেলে তা গেলে তা গেলে ফোন ই করো না আর? আরে আর বলিস না এই একটা লোক এসেছিলো বাপরে বাপ মাথা খেয়ে নিলো পুরো বকে, কেন গো কে এসেছিলো?

ওদেরকে আমি বলেছিলাম যে কত কি লাগবে একটু বলবেন আমাকে details এ আমি বলেছিলাম যে ফাঁকা time দেখে আসবেন তো বাপরে বাপ এ রাতেরবেলা এদের খেয়ে দিয়ে কাজ নেই, হ্যাঁ কি বলতো সারাদিন কাজ করেছে না এবার ধরে বাড়ি যাওয়ার পথে তোমার তোমার কাছে ঢুকেছে মানে তোমার হিসাবটা দিয়ে তখন ওরা বাড়ি ফিরবে হয়তো,

কারণওরা সারাদিন কাজ করছে তো ধরো আবার কাজ কাজ কামাই করে আসে নি তোমার কাছে। হ্যাঁ ওটাই কাজ কামাই করে কেন আসবে আমার কাছে, সেটাই সেই জন্যই রাতে এসেছে ওরা।

কারণ আমাদের এখানেও দেখি সন্ধ্যা বেলাতেই যা এসব কথা বলতে ভালো হয় তারও ফাঁকা থাকে বা ফ্রি থাকে। তাও সন্ধ্যেবেলা এলে ভালো বাপরে বাপ এই রাত এগারোটার সময় কে আছে ভাই কারো বাড়ি? আরে শহর না রাত এগারোটা মানে কিছু না ওখানে। নিয়ে ভাই সারাদিন কাজ করি তো নিয়ে আর ভালো লাগে না এই তো রাত অব্দি জেগে থাকতে, সেটাই তোমার থেকে তো ওদের energy বেশি না দেখো সারাদিন রাজমিস্ত্রি কাজ করছে মানে কত পরিশ্রমের কাজ করছে তাও ওরা কোন ব্যাপারই না। ওটাই ওদের মতোন ভাবছি রাজমিস্ত্রি চলে যাব বাপরে কি energy ওদের মানে সারাদিন কাজ করে বলছে আমাদের কাজ করে মানে বেশি ভালো লাগে, বলছে যেদিন কাজ থাকে না সেদিনই সেদিনই বরঞ্চ আমাদের শরীর ফরির সব,

কেন বলতো কারণ পরিশ্রম করলে শরীর অবশ্যই ভালো থাকে না, হ্যাঁ আর পরিশ্রম করলে বলতো ঘুমটাও ভালো আসে but আমরা যে কাজটা করি সে কাজটা আর কি বসে বসে, সারাদিন বসে বসে এবার এমনিতেই ধরো ঝিমিয়ে যায় এবার তখন আর মানে শরীর চায়না যে আর ঘুমাতে। ঘুম আসে but আর যেই বিছানায় পড়ে গেলাম সেই আর ঘুম এলো না। সেটাই কারণ ওদের mentally pressure না তো, ওদের হচ্ছে শারীরিক পরিশ্রম। আর আমাদের হচ্ছে mentally পরিশ্রম এবার অফিসে ধরো যে অফিসে কাজ করি আমি সারাদিন কম্পিউটার নিয়ে কাজ। আমাদেরও কম্পিউটারেই কাজ সব। তাহলে কি হয় বলতো ওই সারাদিন কম্পিউটারের সামনে বসে থেকে থেকে চোখ দুটোতো একেবারে রসগোল্লা হয়ে যাচ্ছে দিনদিন ঠিক আছে আর কি বলবো মাথাই ব্যাথা তারপর তো শরীরে energy থাকে না।

তাই তুমি একটা ডাক্তার দেখিয়ে নিয়ো বুঝলে এই কালি পড়া একটু খুব মানে ভালো না।

বাপরে বাপ আর কত pressure মেপেছ,

মোবাইল খোঁচাচ্ছ তাহলে কি হবে বোলো, আর অভ্যাস খারাপ হয়ে গেছে এই লকডাউনে থেকে থেকে মানে না পড়ে পড়ে না পড়ে পড়ে অভ্যাস এতটাই খারাপ হয়ে গেছে যে সবসময় মোবাইল ছাড়া মনে হচ্ছে যে পৃথিবীতে কিছু নেই ভাই।

সেটাই আমারও ওই এক ঘন্টা থেকে দেড় ঘন্টাই লাগে কারণ আমার সুপার চার্জার নয় এমনি নর্মাল চার্জার। ও না আমার,

ফাস্ট চার্জার দিয়েছে তেমনি দামটাও নিয়েছে ভাই। তাতো নেবে দেখো তোমাকে ফাস্ট চার্জার দিচ্ছে তুমি যেটা আমাদের এক থেকে দেড় ঘন্টার ও সময় লাগে সেটা তুমি বারো মিনিটে করে নিচ্ছ তাহলে, হুম এটা একটা ফায়দা but ফায়দা দেখতে সবদিকে অনেক টাকা চলে যাচ্ছে,

হ্যাঁ, এই কিছুদিন থেকেই একটু movie দেখার শখটা বেড়েছে মানে আগে ছিল আগে রাত জেগে জেগে movie দেখতাম নিয়ে ওই same অবস্থা হয়ে গিয়েছিল চোখের তলায় একদম কালো হয়ে গেছিল কালি পড়ে গেছিল, নিয়ে আবার ওটা ঠিক করার জন্য উম daily per day দশটার সময় ঘুমিয়ে যাচ্ছিলাম। তারপর একটা face wash use করতাম। তো, আবার বন্ধ করে দিলাম face wash টা বন্ধ করে দিলাম দিয়ে আবার এদিকে ধর খারাপ অভ্যাস হয়ে গেল movie দেখার time টা বেড়ে গেলো। সেটাই আমি দেখি weekend দেখি ধরো রবিবার যেদিন ছুটি থাকে না সেদিন ধরো আমি অফিসেই ওয়াইফাই আছে যেটা সেখান থেকে একটা ভালো দেখে movie download করে করে নি, দিয়ে বাড়িতে আসে ওয়াইফ এর সাথে একসাথে দেখি।

সেটাইতো এবার রাত হয়ে যায় দেখো মোবাইল একটা এমন জিনিস যে মোবাইল চাইলে আরেকটু আমাকে দেখ আর একটু আমাকে দেখ এরকম করে করে দেখি বারোটা কখন বেজে গেছে।

এটাই মানে কি বলবো মোবাইল মানুষের এত যে ক্ষতি করছে কিন্তু মোবাইলটাকে ছাড়তে পারছে না. ওটাই আমরা তো ভাবছি যে ছেড়ে দেবো but কি বলতো এখন মোবাইল ছাড়া তো কাজ ও হবে না আমি তো একবার ভেবেছিলাম যে মোবাইল ফুবাইল সব মানে, Screen touch সব মোবাইল রাখবোই না একটা কিপ্যাড সেট নেবো, নিয়ে থাকবো নিয়ে দেখছি না ভাই হবেই না অ্যান্ড্রয়েড ছাড়া কাজই হবে না, হবে না তো কারণ আমি দেখো যদি বলি আঃ একটা হোয়াটসঅ্যাপে ছবি দেবো তাহলে তুমি কিপ্যাড ওয়ালা যদি ফোন থাকে তোমার কাছে, তাহলে তো ছবিটা তো যাবে না তো ধরো তারপর এমন emergency এমন একটা ফাইল পাঠাতে হবে ধরো. ও টাই.

তারপর ধর ওই কি বলবো ধরো অফিসের এর কোন মেইল টেল করতে হবে তখন তো আর কিপ্যাড মোবাইল এ হবে না ও গুলো, সেটাইতো বলছি, তারপর অনেক কিছু app আছে ওগুলোকে ডাউনলোড করা ও লোকে রান করা সেগুলো ধর কিপ্যাড ফোনে অসম্ভব। তাহলে তোমাদের অফিস থেকে এবার মানে বেড়াতে নিয়ে যায়নি? তোমাদের weekend ওও অফিস থেকে weekend এ বেড়াতে নিয়ে যায়নি তবে একবার একটা পিকনিকে নিয়ে গেছিলে এবছর। আমারই বলতে ভুল weekend বলে দিলাম মানে পিকনিকে নিয়ে যায়নি, হ্যাঁ হ্যাঁ এবার পিকনিক এ নিয়ে গেছিল,

ওই শালবন চিনিস শালবন? হ্যাঁ শালবন আমি গেছিলাম কারণ শালবন পরে আমার একটা মানে দিদির বিয়ে হয়েছে ওখানে তো আমি যখন যাই ধর আমার দিদির বাড়ি তখন, শালবন এর উপর দিয়ে যেতে হয় যে রাস্তাটা দেখবে সোজা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটা রাস্তা গেছে, রাস্তা গুলো খুব খারাপ ঐ দিকের। হম এখন হয়তো খারাপ হয়ে গেছে এখন আমার যাওয়া হয়নি তা আগে বেশ ভাল ছিল কারণ আমি যখন যেতাম না তখন দেখতাম সারা সারারাত ধরে বড় বড় গাড়ি চলছে জেসিপি কারণ, ওইদিকে সে নারায়নপুর যেটা বলে.

কারণ ওদের বালির ব্যবসা না সারারাত গাড়ি কারণ রাস্তার উপর প্রচুর চাপ পড়ে না সেজন্য খারাপ, ওই হ্যাঁ গাড়িগুলো গিয়ে গিয়ে গিয়ে পুরো রাস্তাগুলো সব মাটি করে দিয়েছে। এবার ধরো ওদের তো লোভ তা একটু থাকে না কারণ বালির ঘাট থেকে বালি তুলে আনছে মানে জল বালি plus নিয়ে রাস্তা ঠিক থাকে না. হম হঠাৎ, দিয়ে শালবনটা পুরো ঘুরলে তুমি। পুরো ঘোরার time পায়নি আমি তো গেছিলাম একটু late এ সেই দিন সকাল বেলা উঠতেও late হয়ে গেছিল তো যাক মোটামুটি একটু ঘুরেছি।

হ্যাঁ পার্ক টা মানে এখন তখন গিয়ে দেখি নি but যখন আরেক একবার গেছিলাম বন্ধু গুলোর সঙ্গে তখন গেছিলাম ওই পার্কে মানে ছোটদের পার্ক টা বড়দের অতটা না. but তাহলে আমাদের তো ধরে বন্ধুগুলো গেলে তো একটু আলাদাই মজা হয় তো ওই ওই ছোট যে পার্কেই ওই দোলাগুলোতে চেপে ছিলাম তারপর একটা দেখবি হাঁস type এর করা আছে যে গুলো বাচ্চারা ঘরে বসে। ওগুলোতেই ঘুরছিলাম কেউ কিছু বলার নেই না কারণ ওটাও মনে হয় যেন সরকারি পার্ক বুঝলে, হ্যাঁ হ্যাঁ কোন কিছুই নেই। অতটা maintain ও করে না কেউ।

হ্যাঁ তখন তো ধর টিকেট ও লাগত না, সেটাই কারণ এখন তো ঢুকতে কোন টিকিট লাগেনা না,

maintance যে খরচাটা আছে সেটা তো ধরো সরকার দিচ্ছে ঠিকই কিন্তু যারা মানে কর্তৃপক্ষ যারা দেখাশোনা করছে তারা হয়তো ধরো যদি পাঁচ টাকা দিচ্ছে সেখানে তারা দু টাকা খরচ করছে, তিন টাকা পকেট এ ভরে নিছে। ভুল বললি চার টাকায় পকেটে ভরছে একটা খুব জোর হয়তো লাগাচ্ছে যেখানে একটা জিনিস ঠিক করে দেখাচ্ছে নিয়ে বলছে যে দেখুন স্যার এটা ঠিক করে দিয়েছি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে সেটাই কারণ এখন দুর্নীতি তো সব জায়গায় ধরো, হম ঘরে ঘরে। ঘরে ঘরে ঠিকই বলেছ দুয়ারে দুয়ারে দুর্নীতি এরকম অবস্থা,

দিয়ে তাহলে তো ওখানে শালবন আর ড্যাম ছাড়া কিছুই নেই না ওখানে, না তেমন কিছু নেই ওই বন টাই যা আছে ওখানে ছবি ভাই ভালো উঠে আমি কিছু কিছু ছবি তুলেছি যেগুলো দারুন এসেছে। এইতো একবার নিয়ে গেছিল অফিস tour এ মানে প্রায় গত বছর হল ঠিক আছে ওখানে শালবনেতেই,

ওগুলো বলল ওখান থেকে ভাড়া করে নেব মানে আমাদের শালবনির পাশে যে গ্রামটা আছে নামটা জানি না গেলাম ওখানে ধরো ওখানে পৌঁছাতে প্রায় দশটা লেগেছে,